এই যে ত্র টি আমরা দেখতে পাচ্ছে এটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছে। এতে প্রচুর জল আছে।

এই যেছবিটি আমরা দেখতে পাচ্ছিএটি একটি দোকানের ছবি অজন্তা ডেইরি এবং দোকানটিতে দেখতে পাচ্ছি লাইট জ্বালানো আছে এবং দোকানটির সামনে অনেক লোক জমায়েত হয়েছে।

এবং ইউনিয়ন ব্যাংকের পোস্টার লাগানো আছে লাল ও সাদা কালার এর সামনে অনেকগুলি বাইক ওই স্কুটি দাঁড়িয়ে আছে এবং আমরা এক দুটি লোককে দেখছি তারা নিজেদের মতো চলাফেরা করছে।

এবং দোকানটি সামনে আমরা অনেক জিনিস আছে দেখতে পাচ্ছি সাজানো আছে এবং দুটি বাইক কেও দেখতে পাচ্ছি |ও একজন লোককে দেখা যাচ্ছে যিনি সাদা শার্ট পড়ে নিজের মতো করে হেঁটে যাচ্ছে ।

এবং তিনজন হলুদ সাদা পোশাক ও একজন লাল পোশাক পড়ে আছে তারা একটি নির্দিষ্ট দাগের মধ্য দিয়ে দৌড়াচ্ছে।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি বাজারের ছবি | এবং অনেকগুলি ফুল দেখতে পাচ্ছি হলুদ কালার - এর গোলাপি কালার - এর যেগুলি বিক্রি করার জন্য এখানে রাখা হয়েছে |

চারিদিকে চলাফেরা করছে এবং কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি এবং জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো আছে।

এবং দুজন টিচার -কে দেখতে পাচ্ছি আমরা এবং আমাদের জাতীয় প পতাকাকে দেখতে পাচ্ছি ও সামনের দিকে একটি বড় বিল্ডিং -কেও দেখা যাচ্ছে ।

এই যে ছবিটি আমরা দেখতে পা ছবিটির প্রথমেই একটি বড় পাথর আছে যেটার উপরে আমরা একজনকে বয়ে থাকতে দেখতে পাচ্ছি।

এবং কিছু সংখ্যক লোককে দেখতে পাচ্ছি আমরা লাফেরা করছেন নিজেদের মতো।